ফলন তো মাশা-আল্লাহ অনেক ভালো হইছে খুব ভাল ফলন ও আপনি কি আপনি চাষ বাস করেন নি কিছু হ্যাঁ আমি করছি তো আপাতত আমাদের বাসার পাশে আমাদের একটা ফাঁকা জমি আছে তো সেখানে তো কোন অন্য ফসল বা এধরনের কিছু হয় না তো দেখা যাচ্ছে যে শীত কালীন মৌসুম যাচ্ছে এখন তো সবজি বিশেষ করে বাসার জন্য লাগে বা বানিজ্যিক ভাবে তো এটা তো আর আমরা এখন করতে পারি না তো ওই কিছু সবজি করছিলাম তো এটা অনেক ভালো হইছে সামনে একটা plan আছে next এ যে ওখানে একটা বাগান করে দিবো তো ভাবতেছি এটা নিয়ে যে কিসের বাগান করা যায়

আপনি যদি বাগান করেন তা আপনার সবচেয়ে ভালো হবে আপনি সামনে যেটা লাউয়ের আপনি লাউয়ের segen টা দিতে পারেন লাউয়ের একটা বাগান করতে পারেন কারণ এখুনি দেখেন গরম পড়ে যাচ্ছে আর মার্চ আস্তে আস্তে আপনার ভালো মানের লাউ চলে আসবে আপনার। হ্যাঁ এটা তো করাই যেতে পারে তো এটার পাশাপাশি দেখা যাচ্ছে লাউটা তো এক মাস দু মাস থাকবে এ ধরনের ইয়ে টা তো আমি চাচ্ছি permanently একটা বড় মানে project হাতে নিতে দেখা যাচ্ছে বরই কিংবা পেয়ারা কিংবা এই যে লেবু এধরনের আহ মানে বাগান টাগান করতে চাচ্ছিলাম তো এই এটা এখন এর পাশাপাশি এটা যখন আমি গাছটা আমি মানে রোপন করবো গাছটা হইতে তো অনেক সময় লাগবে বড় হবে এটা এটার পাশাপাশি যেটা বসাতে পারে লাও বা যে মৌসুমে যেটা প্রয়োজন আহ মানে হয় আরকি সাধারণত তো পাশাপাশি ওটা করা যেতে পারে তুমি অনেক ভালো বলছো উম দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া আপনি করতে পারেন কুমড়ো নিতে পারেন বেশির ভাগ লাউ তার পর সিম বা সিমো তো অনেক চাহিদা আছে সিম যখন ভালো হয় তখন সিমের অনেক চাহিদা।

হ্যাঁ একদম last পর্যায়ে চলে আসছে সিমের মৌসুম হ্যাঁ এখন তো ওই টাই এই যে বললেন পেয়ারা তারপর আপনি লেবু এগুলা ভালো হবে বেশির ভাগ আর আরেকটা কাজ করতে পারেন যদি আপনার সেরকম জমি থাকে তাহলে আপনি ইয়া লাগাতে পারেন কলা কারণ কলা কিন্তু খুব তাড়াতড়ি ফলন দেয়। হ্যাঁ কলা দ্রুত ফলন দেয় কিন্তু আমাদের অঞ্চলটা তে মানে কলাটা ঐভাবে হইতে চায় না আমাদের এখানে বেশি ভাগে তোমার বাগান আছে ঐ বরই maximum বরই আরকি যেখানে যাই সেখানেই বরই আর পেয়ারা এ দুইটা বাগান করে সাধারণত সবাই তো এখন আমি ভাবছি যে একটু ব্যতিক্রম কোন কিছু তোমার লেবুটি এই যে বর্তমান বাজারে যে লেবুটি আসছে আমাদের চাইনাকসি নামের তো এই লেবুটি করার জন্য আমি মানে উদ্যেগ নিতে চাচ্ছি তো দেখা যাক কত দূর কি হয়। হ্যাঁ ভালই এ একটা ভালো বুদ্ধি চায়না সিকন এ লেবুর চাহিদা অনেক এ লেবু টা অনেক মোটা হয় এক্ষেত্রে মনে করেন রস ও বেশি থাকে আর এটার চাহিদাও ভালো হয় market এ হ্যাঁ আর এটার একটা ভালো দিক আছে এটা তোমার মৌসুম ভেদে হয় না মানে বছরে বারোটা মাসে এটা পাওয়া যায় সব সময় করলে সব সময় ফল দেয় হ্যাঁ আপনি একটা বাগান করবেন বললেন তো যেহুতু আপনি বাগান করছেন বাগান তো ও সব করলেন বাগানের said দিয়ে একটু জায়গা ফাঁকা রাইখা ওখানে যদি আপনি মনে করেন প্রত্যেকটা সুপারি গাছ যদি লাগিয়ে দিতে পারেন serial ভাবে খুব ভালো একটা হবে। সুপারি গাছে যদি আপনার মনে করেন কমস কম সাত আট বছর হয়ে যাবে তারপর যখন এটা মনে করেন long position হয়ে যাবে এটা একটা প্রাচ্যের মতো দেখাবে সৌন্দৌয্য হবে পরিবেশ রক্ষ হবে plus আপনার সুপারি বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে।

আহ তো দেখা যাক আর যে মৌসুম ভেদে যে এটা বললা তুমি লাউ এটা মাথা রাখলাম দেখি এটা করা যায় কিন আহ কারন তো যদি সুপারি করি বা দেখা যাচ্ছে বরই বা পেয়ারা বা লেবু যেটাই বলি না কেন এটা এখন যদি আমি রোপন করি দেখা যাচ্ছে এক বছর লেগে যাবে আমার মানে ফল পাইতে পাইতে কারন গাছটা বড় হবে গাছটাকে বড় করতে হলে অনেক যন্ত্র করতে হবে অনেক মানে পরিশ্রমের বিষয় আছে তো এর পাশাপাশি আমাদের ঐ খানে আরো ধরো project হিসেবে এই যে মৌসুম বেদি যে মানে আমরা সবজি বা ফসলী বলে থাকি আহ সেটা করা যেতে পারে আপনি সঠিক কথা বলেছেন এটা আসলে করা যেতে পারে আমার মনে হচ্ছে আপনি এটা করতে পারেন আপনার জন্য সহজলভ্য হবে হ্যাঁ কারন এই দেখা যাচ্ছে যে আমি একটা project হাতে নিচ্ছি তো এটাতে long time আমার চলে যাচ্ছে তো এর মাঝ খানে যদি আমি কিছু profit নিতে পারি আরকি তো এ মৌসুমে ফসল গুলো থেকে এই profit টা আমি পাবো আরকি। হ্যাঁ এটা একদম সঠিক আপনি ভালো একটা profit পাইতে পারেন এইখান থেকে না আমি ঐভাবে বড় পরিসরে করিনি ছোট খাটো যা শীতের মৌসুমে খাবো আর গরমের মৌসুমে কিছু খাবো এই এই আরকি না সেটা ঐ বাসার জন্য করা যেতেই পারে এটা স্বাভাবিক বিষয় আরকি তো ছোট হোক আর বড় হোক আ বিষয়টা এরকম না তুমি যেটাই কর মানে সব সময় নিজেকে dedicated রাখতে হবে ঐ বিষয়ের উপর তাহলে সফল হবে হ্যাঁ এটা আপনার সঠিক কথা বলেছেন নিজের নিজেকে ঠিক রাখা যাবে এখন আমি লক্ষ্য করে দেখছি সারের দাম যে পরিমানে বাড়ছে আহ আমাদের চেয়ে অন্য যারা কৃষকেরা ধান ফলাচ্ছে তাদের কিন্তু অনেক ইয়া হয়ে যাচ্ছে মানে খুব কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে বিষয় টা হ্যাঁ এখন বর্তমান বিশ্বের মানে অবস্থা তো খারাপ দেখা যাচ্ছে যে আমরা দেখো বাংলাদেশেই তো কৃষি প্রধান একটা দেশ কিন্তু বাংলাদেশের একটা সমস্যা কৃষকেরা কিন্তু কৃষি প্রধান হয়েও

আর এই খানে এই দুর্নীতির কারনে দেখা যাচ্ছে কৃষকের সমস্যা এই যে তোমার হলো ফসল যারা ফলাচ্ছে এখন কিন্তু মাটির গুনগুন নষ্ট করে দিচ্ছে আহ এটা সরকারী ভাবে যদি উদ্যেগ নেয় তাও হয় এই বিভিন্ন ধরনের কীটনাশক যেটা আগে কখনো ঐভাবে বাংলাদেশে ব্যবহৃত হতো না তো এখন বর্তমানে দেখা যাচ্ছে বাজারে অনেক কোম্পানি অনেক রকমের কীটনাশক নিয়ে আসছে যে গুলা অতি দ্রুত মানে ফলন দিচ্ছে কিন্তু মাটির গুনা গুন নষ্ট করে দিচ্ছে যা হচ্ছে দশ বছরের ফসলের আবাদ এক বছরে তারা দিচ্ছে ঠিকি কিন্তু বাকি নয় বছর কৃষকেরা পাচ্ছে না না এটা একটা point একটা ভালো দেখেন এ দেশে আমরা যারা চাকরি করছি যে আমাদের ছাড়া যারা চাকরি করে তাদের কিন্তু মুল খাদ্যটাই দেয় কৃষকেরা সে ক্ষেত্রে কৃষকদের সম্মান সবচেয়ে বড় দিকে রাখা উচিৎ সে সম্মান টা দিয়ে দেওয়া উচিৎ। কিন্তু এরা কৃষকদের সেভাবে দেখেনা শুধু অবহেলা করে অনেকে বেশির বেশির ভাগই হ্যাঁ একদম ঠিক বলছো তো এই জন্যে মানে কৃষকেরা সব দিক থেকে মানে মানসিক ভাবে বলো আর মানে সামাজিক ভাবে বলো সব দিক থেকে মানে ক্ষতির দিক মানে দাবিত হচ্ছে আস্তে আস্তে এক সময় দেখা যাচ্ছে এরকম চলতে থাকলে কৃষি ব্যবস্থা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে তখন তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ খাদ্যের যোগান যেটা আমাদের বিশেষ করে ধানের দিক থেকে আমারা বাংলাদেশে পৃথিবীর মধ্যে আমরা দ্বিতীয় বৃহত্তম একটা দেশ তারপরে পাঠে কিন্তু আমরা এক নাম্বারে ছিলাম কিন্তু এই যে দুর্নীতির কারনে পাট শিল্প টাকে বাংলাদেশে একেবারে ধ্বংস করে দিছে এই জন্যে দেখ পাট শিল্পে আমরা অনেক পিছিয়ে গেছি। আর recently তো পাঠের দাম অনেক কমে গেছে এই কারণে আগে পাঠের দাম বেশি ছিলো কৃষকেরা পাঠ দিয়ে বেশি তাদের সংসার বা তাদের আর্থীক সব কিছু পাঠ নির্ভর ছিলো সে ক্ষেত্রে বৈদেশিক মুদ্রাও বেশি আসতো এখন যেটা বন্ধ হয়ে গেছে। বেশি আসেও না অনেকে পাঠের দিকে চোখ ও দিচ্ছে না কারন ভাই পাঠে অনেকে খাটনি করতে হয় সারাদিন পানির মধ্যে থাকা হম

ও সব করতে চায় না এখন কৃষকদের চাহিদা হইছে বিভিন্ন রকম মানে এ দেশের না আমাদের আঞ্চলিক কোন কিছু না অন্য দেশের মতো স্ট্রোবেরি এখন পর্যন্ত বাংলাদেশে স্ট্রোবেরি ফলান যাচ্ছে ড্রাগন ফল এখন কৃষকেরা সব আধুনিক হয়ে আধুনিক জীবন যাত্রায় চলে গেছে কিন্তু আগের যে চাষাবাদ গুলা সে গুলা আর করতেছে না হ্যাঁ এজন্যেই তো মানে তারা নতুন নতুন এই যে বিভিন্ন ফসলের সঙ্গে পরিচিত লাভ করছে কিন্তু তারা তো এ সম্পর্কে অভিজ্ঞ না আহ তো এটা সরকারি ভাবে তাদের যদি মানে আহ কি নিয়ে ব্যবস্থা করে প্রশিক্ষন নেয় তাহলে সে অনুযায়ী তারা কিন্তু ফসল ফলাতে পারে কিন্তু ব্যবস্থাটা আমাদের সম্পুর্ণ ভাবে হচ্ছে না। কি আর করা আমাদের তো সেভাবে করণীয় নাই আমরা কিছু করতে পারি যেহেতু আমরা এটা ফেসবুকে জানাতে পারি সবাইকে সব বিষয়ে সব বিষয় গুলা তাহলে হয়তো সবাই উপকৃত হতে পারে। হ্যাঁ আবার এই যে কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না কারণ দেখো যে বিভিন্ন সময়ে এ যে যখনি যে মৌসুমে যে ফসল টা উঠুক তা তোমার হলো এরা সিন্ডিকেটের মাধ্যমে সরকার যে rate টা দিচ্ছে সে rate অনুযায়ী কৃষকে থেকে এরা মানে সরকারি rate অনুযায়ী কৃষকেরা আহ তাদের ফসল বিক্রি করতে পারছে না বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করছে আহ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা এর জন্য এরা কৃষকের থেকে কম দামে জিনিস নিচ্ছে কিন্তু এরা ঠিকি এই মানে বেশি দামে বিক্রি করছে এই কৃষকে এই সব দিক থেকে সুযোগ থেকে সম্মুখীন হচ্ছে। কিন্তু অন্য দিকে সবাই লাভবান হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই তো এই জন্যেই এ বিষয় গুলা আমরা যে বর্তমানে যে প্রজন্মটা আছি আরকি আহ তো আমাদের এ বিষয় গুলা থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে জানতে হবে আরো আর এবং এই বিষয় গুলার উপর ভিত্তি করে আমাদের মানে কৃষকদের আ জানাতে হবে বিষয় গুলা অবগত করতে হবে তাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করতে হবে যেহেতু আমরা শিক্ষিত একটা জাতি হিসেবে আছি বর্তমানে মানে পড়া শোনার দিক থেকে বর্তমান young generation টা অনেক আগাই আছে তো যারা এই কৃষক আছে তাদের কে আমারা নিজেদের দিক থেকে অবগত করতে পারি যে কোন বিষয়ে বা ফসল বিষয়ে দেখা যাচ্ছে যে তাদের কে আমরা কখন কি ব্যবহার করতে হবে না হবে এ বিষয় গুলা আমরা তাদেরকে জানাইতে পারি অবশ্যেই এ দিক গুলা আমাদের সবাইকে আগাইতে হবে সামনেই কৃষকদের সঙ্গে নিয়ে কৃষকদের ছাড়া একে বারে জীবন মানে মুল্যহীন বলতে গেলে

হ্যাঁ এগুলা ঠিক বলছেন

হ্যাঁ বাসার সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো ই আছে আহ আমার বাসায় এই কৃষি বিষয়ে সবাই মোটা মুটি ভালো ভাবেই জানে তো তোমার বাসাতে দেখা যাচ্ছে কৃষি বিষয়ক বিষয় গুলা তুমি যে গুলা মানে যে গুলা জানো আরকি বা শিখেছো সে গুলার আশে পাশে সব বাসায় অবগত করবে যেন তারা ভালো ভাবে ফসল ফলাতে পারে আচ্ছা ভাই ভালো আপনে ভালো থাকবেন ভাই ভালো দেখে কিছু ফলাবেন আর বিষয় গুলা সব মাথায় রাখবেন আমাকে ভালো মতো পরামর্শ দিবেন তাহলে সব ভালো হবে। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকো তাহলে আজকে রাখলাম।

বিদ্যালয় স্তরে শিক্ষার উদ্দেশ্য উচ্চ শিক্ষা টা পাঠ্যক্রমে এবং গবেষণা সম্পর্কে স্বাধীনতার অব্যহত জাতীয় নেতারা দেশের জনগণের, আর্থসামাজিক উন্নতিকরণের যথাযথ শিক্ষা প্রয়ো প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন তাদের মত বিশেষজ্ঞ নাগরিকরা বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার একমাত্র পারে

উন্নত মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় commission গঠন করেন। এই commission এর সদস্যদের মধ্যে অন্যতম হলেও doctor তারাচাঁদ, doctor জাকির হোসেন, doctor নিগ্রো সাহা, doctor আর্থার প্রমুখ এই committee বিশ্ববিদ্যালয় শিক্ষা commission উনিশশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ নামে পরিচিত রাজা উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সরকারের কাছে তাদের report পেশ করেন। commission এর শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য বা উদ্দেশ্য commission এর অতো উচ্চশিক্ষিত লক্ষ্য উদ্দেশ্য গুলো বিদ্যালয় শিক্ষার লক্ষ্য হবে স্বাভাবিক ন্যায়বিচারের পথে করা অর্থাৎ ব্যক্তির

উচ্চ শিক্ষার দ্বারা গণতন্ত্রের বক্তৃতা ভূমিকা সম্ভব শিক্ষার প্রধান লক্ষ্য শিক্ষা দ্বারা স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করা commission এর শিক্ষার্থীর আত্মবিকাশ অর্জনের জন্য তাকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে এবং উচ্চ শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ করতে হবে শিক্ষার লক্ষ্য হবে সর্বক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ দিয়ে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে সামাজিকতা ও কোন ধর্মীয় ভেদাভেদ থাকবে না।

commission এর সুপারিশ মূলক স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা উম পূর্ণগঠন উদ্দেশ্য গঠিত বিশ্ববিদ্যালয় গুলি শিক্ষা commission এর সুপারিশ করে স্বাধীন ভারতে, এর শিক্ষা ইতিহাসে গুরুত্বপূর্ণ দলীয় হিসেবে বিবেচিত হয়েছে। এই commission এ সুপারিশ গুলি নিম্নরূপ। শিক্ষা ও শিক্ষা কে অন্য চরিত্র শিক্ষকতার গুণাবলী শিক্ষাদানের দক্ষতার উপর নির্ভরশীল। শিক্ষা commission এ মনে করেন পর্যাপ্ত সংখ্যক জ্ঞানীগুণী অধ্যাপকের দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংস্করণ ও মান উন্নয়ন সম্ভব। এর পর থেকে commission নিম্নোক্ত সুপারিশ করেছে রাষ্ট্রায়ত্ত উচ্চশিক্ষার ব্যয় বহনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যা দূর করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা মর্যাদা বাড়াতে commission নিম্নলিখিত পরামর্শ দিয়েছে, সমাজের সমস্ত ব্যক্তি কে শিক্ষকের দায়িত্ব ও মর্যাদা সম্বন্ধে সচেতন হতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চারটি শ্রেণীতে বিভক্ত করতে হবে করণ, জাতীয় পৃথক করণ হবে। যেসকল তিনশত থেকে ছয়শ টাকা ছয়শ থেকে নয়শ টাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ গড়ে তুলতে হবে এবং গবেষণার জন্যে বা researcher নিয়োগ করতে হবে তাদের পৃথক করণ হবে দুশ থেকে পাঁচশো টাকা মেধা দক্ষতার ভিত্তিতে প্রবীণ-নবীনদের এবং point two অনুপাতে পদোন্নতি করতে হবে। শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে কর্মসূচি সংক্রান্ত নিয়মাবলী প্রণয়ন করতে হবে শিক্ষা ক্ষেত্রে শিক্ষাগত মানের ওপর গুরুত্ব আরোপ করে তাদের নিয়োগ করতে হবে শিক্ষাকে অবসর গ্রহণের যোগ্য ও কর্মদক্ষতার

শিক্ষাদানের বিষয়বস্তু সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করবেন এবং গবেষণা উপাত্ত তথ্যের ভিত্তিতে শিক্ষার বিষয়বস্তু রচিত করতে হবে। শিক্ষকরা সফলভাবে পাঠদানের জন্য প্রথমে, শ্রেণিকক্ষের বিষয়বস্তু বিশদভাবে আলোচনা করবেন ও বিষয়ে শিক্ষার্থী পর্যায়ে পুরস্কার ও গবেষনা পত্র করবেন এবং বিশেষ মৌলিক রচনা তৈরি করে প্রয়োজনীয়তা গ্রন্থাগার পরীক্ষাগারের উন্নতি গঠন আবশ্যক শিক্ষার্থীদের, ছোট ছোট দলে বিভক্ত করেন এর মাধ্যমে tutorial class এর ব্যবস্থা করতে হবে পাঠ্যক্রমের উন্নতি উম শিক্ষা গবেষণার প্রযুক্তি ভিত্তিক যাতে প্রত্যক্ষ শিক্ষা নিজস্ব চাহিদা পূরণ ও বিকাশের যুক্তিতে পারে যথা জাতির সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কেবল বিশ্ববিদ্যালয় পূর্ব শিক্ষা যেভাবে মাধ্যমিক স্তরের শিক্ষা, থেকে বৃত্তিমূলক শিক্ষা আগ্রহী করে তুলতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা অনধিক তিন বছর হওয়া উচিত। বারো বছরের বিদ্যালয় শিক্ষা সম্পন্ন হলে তবেই শিক্ষার্থী, পরি কাঠামো শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশপত্র অধিক পাবেন দেখতে হবে যেন পঠন-পাঠন সাধন সময় একশ আশি দিন কম না হয়। পাঠ্যক্রমের বিষয়ে commission সুপারিশগুলি করেছেন তা হল পাঠক্রম গঠনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের উপর জোর দিতে হবে সাধারণত শিক্ষা পাঠ্যক্রম এর রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তাভাবনার সুযোগকে গুরুত্ব দিতে হবে সাধারণ শিক্ষা বিশেষ ধরনের শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের জন্য commission এর নিম্নলিখিত পরামর্শ দিয়েছেন। ভারতের কৃষি প্রধান দেশ হওয়ায় কৃষি শিক্ষার মধ্যে দেশের উন্নয়নের জন্য গ্রামে কৃষি college ও গ্রামে বিদ্যালয় গঠন করে তাতে উন্নতমানের পাঠ্যক্রম ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় কৃষি গবেষণা কার্যাবলী প্রসারণ ঘটাতে হবে এবং তারা অধীন industry হবে। agricultural স্থাপন করতে হবে আইন শিক্ষা college গুলিকে পুনর্গঠন করে পূর্ণ সময় তিন বছরের degree course চালু করতে হবে এবং আইনের প্রয়োজনীয়তা শিখনের উপর জোর দিতে হবে চিকিৎসা বিদ্যালয় college গুলিতে আসার জন্য অধিক ছাত্র ভর্তি নেওয়া যাবে এবং প্রত্যেক ছাত্রকে অন্তত দশ জন রোগীর সংখ্যা নির্দিষ্ট করতে হবে Engineering Technology College এর বিষয়বস্তু উচ্চস্তরের প্রশিক্ষণের দ্বারা উম উদ্দেশ্যে নতুন সংস্থা গড়ে তুলতে হবে। হম বাণিজ্য বিভাগে স্বাধীনতা হওয়ার পর বিশেষ সত্য হতে পারে সে ব্যবস্থা করতে হবে। গবেষণালব্ধ ফলাফল কে প্রয়োগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর কর্মসূচি গ্রহণ করতে হবে। শিক্ষার মাধ্যম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও অন্যান্য শিক্ষার মাধ্যমে নির্ণয়ের ক্ষেত্রে নানান পার্থক্য রয়েছে। কারণ এক্ষেত্রে ভাবগত সমস্যাটি যুক্ত আছে উচ্চ শিক্ষার মাধ্যমে অনেকেই হিন্দিতে, আবার অনেকে ইংরেজিকে নির্ধারণ করার কথা বলে commission সিদ্ধান্ত নেয় যে যতদিন না পর্যন্ত একটি সর্বজনীন শিক্ষিত ভারতবাসী ভাষা গড়তে উঠেছে ততোদিন ভাষা প্রচলিত হওয়ার পাশাপাশি একটি সর্বভারতীয় ভাষাকে শক্তিশালী করার চেষ্টা চালাতে হবে এই ভাষাগত সমৃদ্ধিশালী ভাষা হিসেবে গড়ে উঠেছে ইংরেজির পরিবর্তে এবং ভাষা উচ্চ শিক্ষার মাধ্যমে করা হবে তবে মাধ্যমিক শিক্ষা স্তরে আবশ্যিক ভাষা হিসেবে ইংরেজি থাকবে এবং কলেজগুলির পাঠ্যক্রমে একটি আবশ্যিক বিষয় হিসেবে থাকবে ধর্মের নৈতিক শিক্ষা পাশাপাশি চেষ্টা করা শিক্ষার চরম লক্ষ্য হয়ে বাঞ্ছনীয় উপায়ে ধর্মীয় শিক্ষার চাহিদা পূরণ করতে হবে। বিভিন্ন ধর্মের মধ্যে সংগতি ভিত্তি এই বৃত্তি শিক্ষা দিতে হবে। commission মনে করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও প্রয়োজনে ধর্মীয় শিক্ষা অত্যন্ত বেশি এই বিষয়ে commission এর সুপারিশ হলো বিশ্ববিদ্যালয়ে কার্য

এবং তৃতীয় বছর ধর্মতত্ত্বের প্রধান সমস্যা পর্যালোচনা অন্তর্ভুক্ত করতে হবে পরীক্ষার ব্যবস্থা সংস্করণ commission পরীক্ষার ব্যবস্থা আমূল পরিবর্তন এর কথা উল্লেখ করে কীভাবে বর্তমান পরীক্ষা ব্যবস্থা সাধন সম্ভব তার পথ ও নির্দেশনা দিয়েছেন কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গুলি পরীক্ষার প্রাপ্ত number গুরুত্বপূর্ণ নয় এই ভেবে নিয়োগকর্তা পরীক্ষা ব্যবস্থা করবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষার সময়, ব্যবস্থা করবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষার সময় শিক্ষার্থী শ্রেণীর কাজ করার জন্য অন্য মানের এক-তৃতীয়াংশ নির্ধারিত থাকবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অভিভাবক কে পরীক্ষক হিসেবে নিয়োগ করতে হবে প্রত্যেকটি বিষয়ে সমগ্র পাঠ্যসূচিকে এক একটি বছরের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ এককে বিভক্ত করে প্রত্যেক বছরের শেষে একটি পরীক্ষা নিতে হবে প্রশ্ন পত্র রচনা ধর্মী থাকবেনা। বিষয় মুখী প্রশ্ন ও থাকবে। পরীক্ষায় প্রথম শ্রেণীর জন্য seventy percent দ্বিতীয় শ্রেণীর জন্য fifty five percent তৃতীয় শ্রেণীর জন্য চুয়াল্লিশ percent ধার্য করা হবে। নারী শিক্ষা কিভাবে নারী শিক্ষার অগ্রগতি ঘটানো যায় সে সম্পর্কে commission নিম্নোক্ত কয়েকটি সুপারিশ করেছেন যারা শিক্ষার সুযোগ সুবিধাতে বৃদ্ধি করতে হবে। ছেলে মেয়েদের শিক্ষাক্রমে পার্থক্য থাকা চলবেনা। নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যে সমাজের সুনাগরিক রূপে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য নারী শিক্ষা পরিবর্তন আনতে পারে নারীদের মধ্যে আলোচিত বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি প্রবণতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীর কল্যাণে শিক্ষার্থীদের সমাজকল্যাণমূলক কাজে উৎসাহিত করাতে হবে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটাতে বিশ্ববিদ্যালয়গুলিতে একেকটি উপদেষ্টা

অনুমিত college গুলির সুযোগ-সুবিধা বাড়িয়ে একক বা যৌথ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। একটি সাংগঠনিক পরিকাঠামো সাহায্যে বিশ্ববিদ্যালয়ের কাজ পরিচালনা করতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গুলির মধ্যে সমন্বয় বজায় রেখে শিক্ষার মান উন্নয়ন করার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নেবে। আর্থিক সংস্কার commission এর মতে রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা উম ব্যয়বহুল বহনের দায়িত্বগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি commission গঠনে মাধ্যমে college এর বিশ্ববিদ্যালয়গুলি গৃহনির্মাণ আসবাবপত্র সহ সাজ সরঞ্জাম কেনার জন্য গ্রন্থাগারের জন্য ছাত্রাবাস স্থাপনের জন্য অধ্যাপক দের বেতন ও অন্যান্য সুবিধার জন্য প্রযুক্তিবিদ্যা উন্নত করতে গবেষণার জন্য আর্থিক সাহায্য করতে হবে গ্রামীণ শিক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলিতে commission মনে করে college ও বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ শহরের ছেলেমেয়েরাই উপকৃত হতো গ্রামের ছেলেমেয়েরা এই সুযোগ থেকে বঞ্চিত থাকায় তারা অনেক সময় উচ্চশিক্ষার, জন্য শহরে এসে ভিড় করত। গ্রামের ছেলে মেয়েরা যাতে গ্রামেই প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়গুলির স্তর পর্যন্ত শিক্ষা লাভ করতে পারে সেক্ষেত্রে commission গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে

হ্যাঁ কী করছিস? এইতো ভাই বসে আছি বল তুই কী করছিস? আমিও আরকি বসে আছি নিয়ে সব ভালো আছিস তো? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ সব ভালো আছে তোর ঘরের সবাই ভালো আছে? এতো দিন পর মনে পড়লো কী ব্যাপার কী ব্যবসার কী অবস্থা রে তোর? না তেমন কিছু না ওই আরকি একটু কাজের মধ্যে আরকি ব্যাস্ত ছিলাম অন্য কিছু ভাবনা চিন্তা চলছে তোর তো তাই আরকি phone করা হয়নি সেভাবে।

এখন কাজ করছি বলতে তোর এই আহ মানে আমি যেই কাজটা করছিলাম job টা করছিলাম তো সেইটার পাশাপাশি আমি ভাবছি যে ইউটিউবের তো এখন অনেক পরিচালিত ভাবে চলছে vlog থেকে যেকোনো content থেকে সব জিনিসই চলছে তো আমি সেটা নিয়ে ভাবছি আরকি যদি সেটা নিয়ে করা যাই তাহলে অনেকটা বেশ better হবে আমার মনে হয় ও আচ্ছা তাই নাকি তার মানে তুই ইউটিউবে channel খুলেছিস তাই না?

ও কত দিনের মত channel টা খোলা? প্রায় তোর আহ দু মাস হয়ে গেছে তো এখন বেশি subscribers হয়নি দুশো আরকি তোর দুই মাসে দুইশো হয়ে গেছে অনেক এটাই বুঝতে পারলি আস্তে আস্তে হবে অত তাড়াতাড়ি কিছু কিছু করতে হবে তার বলে সেটাই কি বলতো মানে ইউটিউব টা এত প্রচলিত হয়ে গেছে না এই আমাদের মানে ভারতে এবার কি পুরো world এ বলতে গেলে পুরো world এ কিন্তু চালিত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু দেখ আহ অস্তে অস্তে হবেই তুই প্রত্যেকদিন video ডালিশ? মানে প্রত্যেকদিন video আরকি আহ ই করিস যে বানাস আর কি?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 আচ্ছা তাই বল বল আমিও শুনি একটু আর কি বল কি কি video দিস কি কি তোর channel এ খুলেছে আর কি দেখ আমি সে হিসেবে বলতে গেলে তো তোর normally আহ মানে আমি তো আর কোথাও বেড়াতে টেড়াতে যাই না but বাড়ির যেকোনো vlog গুলো নিয়ে office পর্যন্ত বা offive time others মানুষের মানে এক কথায় কি বলতো মানে পুরো ইউটিউব channel টাতে প্রত্যেক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 ও আচ্ছা তাই নাকি নিয়ে তাহলে তোর ইউটিউব টা কি নামে খোলা আছে? ইউটিউব mr french নামে খোলা আছে পারলে subscribe করে দিস তার জন্য বুঝ্লি অবশ্যই করে দেবো, তাই জন্য না যাইহোক নিয়ে তোর job টব কি কেমন চলছে এখন সব কাজ টাজ ভালো চলছে তো? ওই আর কি job চলছে কম বেশি কাজ চলছে এখন কাজের এর মানে কাজটা একটুও কমই আছে office এ যাই হোক নিয়ো তোর কত করে salary দিচ্ছে রে ওখানে? এখানে salary দিচ্ছে আমাকে চোদ্দ হাজার আরকি fixed করেছে তো সে হিসেবে চার মাস অন্তর অন্তর আর কি আহ salary টা আরেকটু বাড়বে চোদ্দ হাজার সামান্য কেন এত কম? এত কম বলতে কি বলতো? মানে আমাদের যে office টা হয়েছে এটা মানে প্রথম প্রথমই আর কি শুরু করেছে বেশিদিন হয়নি আমাদের office টা ও আচ্ছা আচ্ছা বুঝলাম যাইহোক নিয়ে কর তাহলে দেখ এখনকার দিন তো কাজ পাওয়া মুশকিল তাই না? তাই জন্য ছাড়িস না করতে থাক চেষ্টা চালিয়ে যা আর যেটা বলছিলাম যেটা বোলছিলাম যে ইউটিউবে যে video গুলো করিস সেটা camera তে করিস না mobile এই করিস? না কি বলতো এখন তো মানে camera কেনার মত সেভাবে হয়নি কারণ কি বলতো আমাকে তো family টা চালাতে হচ্ছে পুরোপুরি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 এখন সেভাবে কিছু ভাবা হয়নি তো দেখা যাক camera ভবিষৎতে পারলে তখন নেবো সেভাবে একটু সাফল্য আসলে

একদম একদম তো আরকি এ সব বিষয়ে চিন্তা ভাবনা চলছে যে কিভাবে আরেকটু বেশি grow করা যাই আরও মানে যারা করে তো তাদের সঙ্গে দু এক জনের সঙ্গে সম্পর্ক ভালো আছে তাই নাকি? তো তাদের কাছ থেকেও একটু পারলে আমি সেই কথাগুলো বেশি আমি তাদের সঙ্গে বলি যে কিভাবে grow করবো এই বিষয় নিয়ে গুলো আরেকটু বেশি আলোচনা করি তো দেখা যাক এখন কতটা time এ কতটা এগিয়ে যাওয়া যাই কতটা কম সময়ে Okay okay চেষ্টা কর সব ঠিক হয়ে যাবে আমিও আমিও চাই যে তুই কিছু কর একটু ভালো বুঝতে পেরেছিস তার কারণ চোদ্দ হাজার টাকা salary আজকে বলছি তার কারণ তো, পরিবারটাও তোকে দেখতে হচ্ছে তাই জন্য বলছি আরকি যে ওই salary তে তো আজকাল কিছু হবে না বুঝতে পেরেছিস? সেটাই আর কি বলতো তোর আহ ইউটিউব সম্পর্কে কি তোর এইরকম ভালো কোনো ধারণা আছে ইউটিউব সম্পর্কে? দেখ ধারণা বলতে একটাই কথা তোকে suggestion দিতে পারি এ দিক থেকে যে আমার আমি ইউটিউবে তো তোর channel খোলা নাই কিংবা ইউটিউবে আরকি করি না আহ vlog tlog কিন্তু সেদিক থেকে যদি দেখতে চাস তালে আমি তোর একটা suggestion সেখান থেকে দিতে পারি তার কারণ একটাই হচ্ছে যে আমার একটা friend আরকি ইউটিউবে আরকি ওর channel আছে ওর minimum তোর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

খুবই খাটতে হয়েছে তাই না একটা কথা দেখ কষ্ট তো করতে হয়েছে অনেক time লেগেছে ওকেও তাই না? সেটাই সেটাই কি বলতো একটা বড়ো যদি content creator হয়ে যাই তাহলে সে ছোট content creator কে ছোট না করলেও সেইভাবে কিন্তু সেই চোখে দেখতে পারে না কারণ ওর সামনে যদি ওর সমতুল্য একজন থাকে content creator তো আর পাশাপাশি যদি একটা ছোট থাকে তো ছোটোর চেয়ে কিন্তু বড়োটা বেশি ওর কাছে সম্মান পাবে বুঝতে পারছিস? একদম একদম ঠিকই বলেছিস তার কারণ দেখ ওই ছেলেটার কথা যদি বলি ওই ছেলেটা আজকে তোর minimum তোর আহ ওর দুই বছর থেকে ও video বানাচ্ছে বুঝতে পারলি তুই তো তিন মাসে বললি নাকি আবার দুইশো হয়েছে তালে ওই দুই বছর থেকে এক মানে daily প্রত্যেকদিন video করে তাই জন্য আরকি ওর কথা যদি তোকে বলা যাই ওই জন্যই ওর আরকি ইয়েটা বেশি আরকি কি বলতো আমি যেটা ভাবছিলাম যে তুই চাইলেও কিন্তু একটা খুলে নিতে পারিস কারণ কি বলতো এখন ইউটিউবে বেশি না যদি হাজার subscriber on হয়ে যায় হয়ে যাই আর যদি চোদ্দ হাজার ঘন্তা বা চোদ্দশো ঘন্তা something যদি তোর Watch time হয়ে যাই তাহলে কিন্তু তোর মানে earn টা শুরু হয়ে যেতে পারে বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি যাইহোক তো দেখ আমি তো office থাকছি না সরকারি কাজ তো বুঝতেই পারছিস এখন সরকারি কাজে time টা বেশি আরকি আর চাপটা বেশি তাই জন্য আর পারছিনা বুঝতে পেরেছিস দেখি আমি যদি সময় পাই কোনোদিন যদি তাহলে অবশ্যই করবো চেষ্টাটা করছি ঠিক আছে অসুবিধা নেই তুইও চালিয়ে যা অবশ্যই সফল হবে বুঝতে পেরেছিস সেটাই আর কি বলতো মানে ইউটিউবে এখন আমি যত জনকে দেখতে পাচ্ছি অনেকজন কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে অনেক আমি তোকে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 সেটাই ওই তো এই ওই ইউটিউবারকে চিনিস এই যে বাইরের আরকি তোর অনেক টাকা ওরাই ওর নামটা আমার ঠিক তোর আহ যাই কিছু একটা বটে তো সে তো সে আরকি hundred million পার হয়ে গেছে তার subscriber বাবারে hundred million অনেক তো রে ভাই

সে যদি একটার জন্য টাকা ওরাই না তাহলে তোর টাকা গুলো তোর মানে এত টাকা ওরাই মানে একটা pizza এর দাম ধর তোর যদি পঞ্চাশ লাখ টাকা হয় তালে pizza টা কেমন হতে পারে তুই একটু ধারণা করতে পারছিস ও বাবাঃ তাই নাকি তো just একটা video এর জন্য পঞ্চাশ লাখ টাকা ওয়ালা pizza খেয়ে নেই সেখানে হয়তো তুই dollars এ টাকা গুলো income হয় তো পরে তারা কিন্তু অনেক টাকা ওরাই ভাই অনেক আহ মানে ছেলে মেয়েদের কে ডাকে তাদেরকে game খেলায় জিততে পারলে ভাই আহ তোর কি বলবো ষাট লাখ সত্তর লাখ এক কোটি পঞ্চাশ লাখ এরকমভাবে হ্যাঁ অত টাকায় বিলিয়ে দেয নিজের পিছনে মানে বুঝতেই পারছিস কারণ কি বলতো Income তোর যতটা আসবে ওটাতে কিন্তু ততটা গায়ে লাগবে না কারণ কি সেটা তার দ্বিগুন তাকে তুলে নিতে হবে